এই ছবিটিতে নীল রঙের আকাশ গঙ্গা যার ওপর দিয়ে বাঁশের তৈরী--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর যেই ঘরটির দরজাটি খোলা রয়েছে এবং ঘরের ভিতরে একটা বড় টেবিল রয়েছে যেটাকে ঘিরে চার জন লোক বসে রয়েছে এবং একজন লোক তাদের ছবির মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেবের মূর্তি যেটি সোনালী বর্ণে ঢাকা রয়েছে এছাড়াও মূর্তিটির দুপাশে সুন্দর ফুলদানি--